এখানে দুটি লুকিং গ্লাসও রাকা আছে এবং এখানে একটি সাদা কালারের টুলও রাকা আছে।

এখানে সামনে একটি রাস্তা আচে এবং কিসু গাসও দেখা যাচ্চে।

আমি একানে একটি কোলা আকাশ দেখতে পাচ্ছি এবং অনেকগুলি গাস দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে কিছু গাড়ি দেখ দেখতে দেখা যাচ্ছে একটি অটো একটি টুকটুকি এবং অন্য একটি গাড়িও রয়েচে।

দোকানটির মইদ্যে অনেকগুলি রড রাকা রয়েচে এবং অনেকগুলি স্টিলের বড়ো বড়ো রডও রয়েছে।

বিল্ডিংটিতে সামনে পুরা বাঁশ লাগানো রয়েচে এবং বিল্ডিংটি গ্লাসে রয়েচে ।

পেটটি দেখতে খুবই সুন্দর এবং জিম সেন্টারে একটি ব্রেঞ্চ আছে সেটির কালার কালো কালার ।

বাইকগুলির মইদ্যে দুটি সাদা কালারের এবং একটি লাল কালারের রয়েচে।

আমি একানে একটি ক্লাসরুম দেখতে পাচ্চি ক্লাসরুম -এর মইদ্যে অনেক ছাত্রছাত্রী আছেন এবং একানেও টিচার -ও আছেন।